এখানে কিছু গাছ পালা জমে গেছেএখানে উপরে একটি সাইন বোর্ড রয়েছে সেখানে সর্ব শিক্ষা বলে লিখা রয়ে-

এনে দেখতে পাচ্ছি একটি ছোট দোকান রয়েছে দোকানে ভেতরে কিছু সবজি রয়েছে।